হ্যাঁ জয়া একটা কথা বলার ছিল হ্যাঁ বল বলছিলাম যে এখনি আমাকে sir phone করে ছিলেন college থেকে ঠিক আছে

sir বলছেন যে আমাদের যত ধরো এই কি বলে নবীন বরন হবে কিছু দিন পর তুমি তো জানো আসাকরি খবর টা পেয়েছিলে হ্যাঁ পেয়েছিলাম তো তা কিন্তু কবে হবে সেটা কিন্তু কিছু বলেনি আমাকে হ্যাঁ তুমি বলেনি না বলেছে কিন্তু তুমি সেদিনটা আস্তে পারোনি তুমি তুমি হঠাৎ করে তোমার মাসির বাড়ি চলে গেলে তোমার কাজ ছিল বলে তো ব্যাপারটা হচ্ছে যে আমি তোমায় বলে রাখি তোমার February মাসের পঁচিশ তারিখে আমাদের কে বলেছেন Sir যে নবীনবরণটা হবে ঠিক আছে আচ্ছা তাহলে পঁচিশ তারিখে যদি নবীনবরণটা হয় তাহলে এখন তো হাতে আমাদের কিছুটা সময় আছে তাই না সময় তো আছে কিন্তু ভীষণ কাজ দিয়েছে জানতো আমাদেরকে কাজ কি রকম কাজ দিয়েছেন Sir কাজ বলতে আমাদেরকে অনেক রকমের দায়িত্বের মধ্যে মানে Sir ফেলে দিয়েছেন একটা মানে খুব বোরো অসুবিধায় পরে গিয়েছি ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সমস্ত রকমের Camping এর ব্যাবস্থা করতে হবে

নিনৃত্য শিল্পী তাকে বলেছেন Sir যে ডাকতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি Sir কে বললাম যে Sir আমরা শুধু Camping এর দিকটা দেখে নিচ্ছি বাকিটা আপনি ছেলেদেরকে দিয়ে করিয়ে নিন তো Sir বললেন যে বেশ ঠিক আছে বাকিটা আমি ছেলেদেরকে দিয়ে করিয়ে নেবো কিন্তু তোমরা Camping এর দিকটা দেখে নাও তাই জন্য তোমাকে আমি জানানোর জন্য বেশি করে আমি phone টা করলাম ও আচ্ছা এটা সত্যি অনেক বড়ো দায়িত্ব দিয়েছে এবার ধরে camping করাটা তো একটা কঠিনই মনে হচ্ছে সমস্ত কিছু তো আয়োজন করতে হবে কিন্তু কোথায় Camping করবো সেটা কিছু বলেছেন? আমাদের যে College এর পেছনে বড়ো মাঠের মতো যে জায়গাটা আছে দেখেছতো যেখানে সমস্ত রকমের খেলাধোলা করি খাওয়াদাওয়া করি বসে আড্ডা করি মারি সেই জায়গাটা তেইশ। আচ্ছা তাহলে ঠিক আছে বেশি দূর তো নয় আমাদের college এর পেছনের জায়গাটাতো সুন্দর তো তাহলে ঠিক আছে হ্যাঁ তো তোমাকে ব্যাপারটা বলি যে camping টা যেটা বসবে আমাদের camp টা সেটা কিন্তু বসবে তিনটে camp ঠিক আছে। আচ্ছা কি কি শুনি প্রথম হচ্ছে একটা Camp বসবে যেটা হচ্ছে তোমার blood donation হবে রক্ত দান করার একটা রক্ত দান শিবিরের আয়োজন করতে হবে যেখানটা Camp এ শুধু রক্ত দান করেই হবে

আচ্ছা আর দুটো camp কি হবে? আর একটা camp হবে যেটা তোমার medical medical এর সব doctor রা বাইরে বাইরে থেকে doctor দেড় সঙ্গে আমাদেরকে consult করতে হবে তো ওনারা এসে সমস্ত গরিব লোক বলো বা গ্রামের যারা একটু কম পয়সার লোকদেরকে দেখাশোনা করা হবে আর আমাদের সমস্ত college এর ছেলে মেয়ে দেরকে একটা করে check up করা হবে বাহ এটা কিন্তু ভালো পরিকল্পনা নেওয়া হয়েছে হ্যাঁ আর একটা তোমার যেটা হচ্ছে camp বসবে সেটা হয়েছে তোমার তোমার গাছ বসানোর camp ওই খানে ওই camp এ সমস্ত রকমের গাছ পালা সব কিছুই থাকবে ওই টাতে একটা নিয়ম করা হয়েছে সেই নিয়ম টা তোমাকে একটু পরে বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই দিককার জিনিস দুটো আগে মিটিয়ে নিই তারপর ওই গাছ বসানোর ব্যাপারটা আমরা কথা বলছি ঠিক আছে আচ্ছা তাহলে শোন তুই যখন বলছিস যখন তিনটে camp হবে প্রথমে তো তোর blood donation এর camp টা করা হবে বা করবো আমরা তো সেটার জন্য আয়োজন করতে হবে তো সেটার ব্যাপারটা কি করবো বলতো? হ্যাঁ blood donation এর যে আমরা program টা করছি যে Camp টা আমরা বসাচ্ছি blood donation এর তো ধরো এবার তো সেরকম আমরা তো জানি না কিরকম করে কি হবে শুধু লোকের কাছ থেকে যে রক্ত মানে সুচ ফুটিয়ে আমরা রক্ত নিয়ে নেবো বা সেটা তো না অনেক রকমের নাকি শুনেছি যে নিয়ম আছে blood donation এর তাই না বোলো সেটা তো অবশ্যই তার জন্য তো তোকে জিজ্ঞাসা করছি যে কি করলে বলতো কোনটা করলে ভালো হয় হ্যাঁ সেটা আমি বলি যে ব্যাপারটা হচ্ছে যে রক্ত দানের যেটা বলছি blood donation Camp টা যেটা হচ্ছে সেটার জন্য আমরা personally আমাদের যে এখানকার যারা specialist doctor রা আছেন তো general physician যারা ওনাদের সঙ্গে আমরা গিয়ে একটা বার দেখা করবো প্রথমে দিয়ে তার পরে আমরা ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের সঙ্গে সমস্ত রকমের যা যা Papers work থাকবে বা যা যা কিছু করতে হয় কি কি লাগবে কি কি লাগবে না সেগুলো ব্যাপারটা কথা বলে নিবো তো এখন থেকেই তিন জন বা চার জন বা দুজন doctor আমাদের আসবেন ওনারা দুজন তোমার blood donation group মানে blood donation camp এর ওখানে থাকবেন

না না দেখো এইযে রক্ত গুলো আমরা নেবো এগুলো কিন্তু বড়ো মানে sorry এই যে রক্ত গুলো দেব

তো সে রকম অত limit করার কোনো আশাকরি আমাদের target নেই কারণ হচ্ছে ধরো এবার একটা limit করতে গেলে তো একটু অসুবিধা হয়ে যাবে হয়তো আমরা এতগুলো target করবো তো দেখা যাবে যে মানে এতগুলো ছেলের মধ্যে তোমার কিছুটা ছেলে মেয়েরা রক্ত দিয়েছে আর সেরকম target টা আমাদের complete হয়নি তখন কি হবে যে doctor রা যারা থাকবেন ওনারাও একটা আসা করে থাকবে যে এই Expectaion যে আমরা এতটা blood পাবো এতটা আমরা এ করবো কিন্তু ব্যাপারটা সেরকম অত work করছে না তো সেই জন্য আমরা কি করবো যে উহ যে কজন নিজের মন থেকে কাউকে কোনো force করা হবে না কিছু না তো যারা দিতে ইচ্ছে থাকবে Interested থাকবে তাদের সঙ্গে আমরা Contact করবো তুমি এই তাদের নাম গুলোকে entry করে নেবে হাঁ ঠিকই আছে কিন্তু শোন্ একটা কথা বলি আহ যেমন ধর আমাদের college যে কজন আমরা আছি আমাদের সে যাদের মধ্যে আমরা সবাই কিন্তু রক্ত দেব রক্ত দেওয়াটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় ঠিক আছে

হম কিন্তু সেটা মানুষকে বোঝাতে হবে ঠিক আছে তারপরে তারপরে তারপরে ধাপ হচ্ছে পরীক্ষা টরীক্ষা করে তখন রক্তটা নেওয়া যেতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো কথাটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি বলছো যে রক্তটা দেওয়াটা খারাপ নয় কিন্তু ধরো অনেক কারোর তো অনেক রকমের শরীরে রোগ থাকে না যে দিতে পারবে না আমারি যেমন ধরো আমি তো সে রকম শরীরে অত রক্ত নেই এবার আমি যদি রক্ত দেন করি তাহলে আমার তো শরীরটা খারাপ হয়ে যাবে সে রকম এ করতে হবে কাউকে কিন্তু জোর করে নিলে চলবে নে এই জিনিসটা কিন্তু মাথায় একদমই ঢুকিয়ে রাখতে হবে সে তো বুজলাম কিন্তু ধরে আমি জোর করার কথা বলছি না আমি তো বলছি মানুষকে বুঝতে হবে এবার ধর রক্তটা যখন সে দান করছে তারা কিন্তু তারা নানান রকম test করা হবে তাই না ডাক্তার যখন ভাব বুজবেন যে doctor রা বুজবেন যে এনার রক্তটা ঠিক আছে আমরা নিতে পারি তবেই তো তার রক্তটা আমরা নেবো তাই না তার যদি কোনো problem থাকে তাহলে তো রক্তটা নিয়ে কোনো কাজে দেবে না আমাদের তাই না হ্যাঁ সেটা ঠিক আবার ধরো অনেকেই আছে কি ভয় যখন রক্ত দিতে যাই তখন তাদের bp high হয়ে যাই তো সেই গুলো লক্ষ করতে হবে কিন্তু এটাই তুমি মাথায় রেখো এই লক্ষর জিনিসটা কোনো এক তার ছেলেকে দায়িত্ব দেবে যাতে সে খুব ভালো ভাবে লক্ষ করে করে রাখুক যাতে কারোর কোনো ক্ষতি না হয় কারোর কোনো অসুবিধা না হয় আর ডাক্তার বাবুরা যারা আসবেন তাদের যাতে খুব ভালো ভাবে খাতির করা হোক যাতে তাদের কোনো একটা অসুবিধা না হোক আর আমাদের college এর যাতে কোনো নাম খারাপ না হয় তুই যেহুতু ঠিক কথা বলেছিস তো সেটার দিকে আমি নজর রাখবো কিন্তু শোন একটা কথা বলি রক্ত দান হয়ে যাওয়ার পরে মানে যে camp তা আমরা করবো সে Camp তাকে আমরা খুব সুন্দর করে সাজাবো প্রথমত ঠিক আছে তারপরে ওখানে যে সব ডাক্তারি যেসব সরন্জাম গুলো লাগে হম তো সেই গুলো তো ব্যাবস্তা আমাদেরকে করতে হবে সেগুলো তো আমরাই করবো তারপরে তোর কিছু খাবার দাবারের ব্যাবস্তা করবো এবার দেখা গেলো অনেকে কি হয় রক্ত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিছু খাবার খেতে হয় তো সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে হ্যাঁ অবশ্যই সেটা করতেই হবে কিন্তু খাওয়াদাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ডাক্তার বাবু দেরকে বলবো ওনাদের কে জেনে নেবো যে কি খাবার রাখলে যারা রক্ত দান করবে তাদের জন্য দেওয়াটা perfect ঠিক আছে তো এই ব্যাপারটা তো এখানে close করে দেওয়াটাই ভালো এই chapter টা আমরা এখানেই close করছি কারণ আমরা বুঝে নিলাম যে হ্যাঁ আমাদেরকে এই এই করতে হবে তুমি শুধু একটা জিনিস করবে আমাদের এই খানকার যারা দুজন বা তিনজন

হ্যাঁ তো এবারে এইটা দ্বিতীয় আমরা যেটা বলছি medical camp বসাবো medical camp টা বসাতে গেলে কিন্তু একটা বহুৎ মানে অনেক বড়ো অসুবিধা আছে যেটা হচ্ছে যে প্রথমে কিন্তু আমাদেরকে hospital এ গিয়ে ভালো ভালো ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে তারপর কিন্তু যদি সেই ডাক্তার বাবুদের সময় থাকে

সে তো আমি বুঝলাম কিন্তু ধর এখন কি বলতো আমাদের হাতে যেহুতু একটু সময় আছে তো আমরা বেশি দিন দেরি করবো না আমরা কাল পরশু মধ্যে গিয়ে না এই ব্যাপারতাটা মানে ঠিক ঠাক করে দিয়ে আসবো দেখ সময় থাকতে যদি হয় doctor দের কে যদি আলোচনা করে বলা যাই তাহলে তারা সময় মতো আমার মনে হয় না ঠিক সময় তারা একটু বার করে নিতেই পারবে হ্যাঁ আমরা যেটা medical camp এ বসাবো সেটা হচ্ছে আমাদেরকে একটা চোখের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে একটা তোমার উম কানের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে একটা দাঁতের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে আর একটা তোমার যা সমস্ত রকমের চেকাপ করে যারা general physician হয় তাদেরকে দেখা করতে হবে

সেই ডাক্তার বাবু তাহলে medical তো যোগদান করতে পারবে তাই না হ্যাঁ সেটা করতে পারে কিন্তু বাপারত হচ্ছে সেই ডাক্তার বাবুর সঙ্গে আমাদেরকে consult করে নিতে হবে যে উনি ঐখান মানে blood donation এর ঐখানে থাকাতে কি সময় আমাদের এই medical camp এ সময় দিতে পারবেন কি না সেটাও তো দেখতে হবে যদি সময় না দিতে পারে তখন তো একটা অসুবিধা হয়ে যাবে সেই জন্য আগে ওনাকে গিয়ে জেনে নিতে হবে তারপর না হয় আমরা অন্য আরেকটা ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে নেবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটা করা যেতে পারে এটাও সেই মানে আহ সম্ভব হতে পারে তাহলে এক কাজ করি আগে তাহলে ডাক্তার বাবুর সাথে কথা বলে নেবো কিন্তু hospital এ গিয়ে কথা বলতে হবে এবার ধর কখন কথাই কোন ডাক্তার chamber এ বসেন সেটাতো আমরা জানি না তো hospital এ গিয়ে ভালো করে জেনে নেবো যে কোন ডাক্তার এখন আছেন যিনি ভালো ভালো ডাক্তার যারা ধরো আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে আমাদেরকে হ্যাঁ অবশ্যই কর না হলে একটা কাজ করতে হবে এই আমাদের এখানকার যে hospital এ যে supervisor ওনাকে আমার চেনে আছে তো আমি এক কাজ করবো যে যেদিনকে সমস্ত ডাক্তার বাবুরা আসবেন সেদিনকে না হয় আমরা একটা বার যাবো বুঝেছো তখন না হয় আমরা বলবো

তো সেই সমস্ত খরচা গুলো তো আমাদেরকে তুলতে হবে সেই গুলো আমাদেরকে এসে আবার college আমাদের যে professor রা আছেন ওনাদেরকে বলতে হবে তারপর আমাদের যে department এর HOD আছেওনাকেও তো বলতে হবে কথাটা হ্যাঁ সেটা ঠিকই বলেছিস তুই মানে বিষয় তা কিন্তু অনেকটা long by বিষয় সব গুলোকে আমাদেরকে একটু একটু করে ধাপে ধাপে করতে হবে তো এবার ধর উহ college ইউ তো ব্যাপারটা আছে জানাতে হবে তারা তার সিদ্ধান্ত নেবে যে কোনটা করলে কি ঠিক হবে উম তো ঠিক আছে আগে তো আমরা তুই আগে কথাটা তো বল তারপরে দেখ কি বলছেন ডাক্তার বাবুরা কখন কোন সময় আসছেন তাহলে সেই সময় গিয়ে কথা বলবো কিন্তু সবার আগে তুই একটা কাজ কর তুই একটা sir কে phone করে আহ আমাদের এই মানে আলোচনার ব্যাপারটা জানিয়ে রাখি যে আমরা একটা এরকম এরকম ব্যবস্থা করার চেষ্টা করছি বা করবো এটা একটু জানিয়ে রাখি তাহলে কি ভালো হয় sir বলবে আমার সঙ্গে একটু consult করেছে হ্যাঁ অবশ্যই সেটা তো আমি sir কে phone করবো কিছুক্ষনের মধ্যে তোমার সঙ্গে আগে কথাটা বলে নেই আগে পুরোপুরি সব clear করে নেই ঝামেলা গুলো মিটিয়ে নেই তারপর না হয় তার সঙ্গে কথাটা বলে নেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা বলাম এখানে আমি তো সেরকম ধরা চোখের ডাক্তার বলো বা কানের ডাক্তার বলো সেরকম তো এত এখানে আমি দেখায় না আমি তো দেখতে হলে চোখ ত্বক দেখতে হলে কান টান বা কিছু সেরকম দেখতে হলে আমি কলকাতা যাই ঠিক আছে তো আমার এখানে কাউকে চেনা নাই তো তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি কি সেরকম চেনো hospital এ কি সেরকম ডাক্তার আছেন যে কান দেখে বা চোখ দেখে বা কিছু দেখ general physician যেটা বলি তুই ওটা আমার ঠিক জানা নেই কোন ডাক্তার বাবু ভালো হবেন কিন্তু দাঁতের ডাক্তার আমাদের এখানে সবথেকে ভালো ডাক্তার হচ্ছেন পিনাকী ঠিক আছে পিনাকী দেখ চন্দর না কি যাইহোক কিছু একটা আছে তো উনি খুব ভালো আমাদের এখানকার দাঁতের ডাক্তার মানে ধর এক নম্বরি এক নম্বর উনার হাতে মানে যাই মানে আজ পর্যন্ত যত case গেছে তো সব case successful হয়ে বেরিয়ে এসেছে তো দাঁতের দিক থেকে দেখতে গেলে কিন্তু পিনাকী টা আমার মনে হয় বেশি ভালো ডাক্তার উনি আর রইলো বাকি চোখের ডাক্তার তো আমাদের এখানে তোর সুবোদ সাহা বলে একজন doctor বসেন হ্যাঁ তো উনি hospital আমাদের রামপুরহাট hospital এরই এ করেন সরকারি ডাক্তার তো আমার মোতে বলে সুবোদ সাহা কিন্তু খারাপ ডাক্তার নয় তো দুটো সমন্ধে আমি তোকে বলতে পারলাম কারণ যেহুতো এখনই এই দুটো ডাক্তার আমাদের রামপুরহাট শহরের সব থেকে ভালো এক নম্বরে জায়গাতে আছে তো দেখা যাক এবার বাকি general physician টা দেখতে হবে কোন ডাক্তার ভালো আছেন তো তার গলার ডাক্তারটা আমার মনে হয় ওই যখন আমরা general physician দেখতে যাবো তখনই তাহলে ওখানেই জেনে নেবো যে গলার ডাক্তার সব থেকে ভালো কে আছেন না না ভুল বললি গলা নয় কানের ডাক্তার আচ্ছা তাহলে sorry আমি শুনতে ভুল করেছি তাহলে কানের ডাক্তারটা আর যদি ধর তোর ওখানে গিয়ে ধর কানের ডাক্তার ভালো পেয়ে যাই থাকবে তো অবশ্যই সেটা খোঁজ খবর আমাদেরকে নিতে হবে তাহলে তখণ sir এর সাথে তখন কথা বলে নেবো যে আমাদের সমস্ত বিষয়টা জানাবো একটু সময় নিয়ে আমার মনে হয় না আশা করি আমাদেরকে কখনো ঘোরাবে কারণ ডাক্তাররা তো এমনিতে ধর এরকম ধরণের কিছু কিছু camp তারা করেন ঠিক আছে মানুষের জন্য সাহায্যের জন্য করে প্রত্যেক ডাক্তাররাই করে তো দেখা যাক কথা বলে কি বলছেন তারপরে তখন আলোচনাটা করবো

আমাদের পুরো A to Z চেকাপ করানো হবে একদম সমস্ত রকম যেন সুবিধা থাকে যাতে কোনো মানুষ মানে ঘুরে না যাই যে এই রকম চিকিৎসা এখানে হচ্ছে না আমরা যখন কোনো কিছু ঠিক করেছি যে মানুষের জন্য আমরা যতটুকু পারি সাহায্য করবো এই camp এর মাধ্যমে তো আমার মনে হয় যে আমাদের একটু ভালো কিছু করাটাই মানে সব থেকে ভালো এতে আমাদের College এর নামটাও থাকবে আর sir দেড় কাছে ধর আমাদের জায়গাটাও ঠিকঠাক থাকবে তাই না হ্যাঁ সেটা ঠিক বলেছো হম